ভালোই লাগছে মেয়েটিকে দেখতে আশেপাশে অনেক জিনিস রাখা আছে তার ঘরে হইতো--

আর বিল্ডিং এর সব চারিপাশে বাস ছড়ানো রয়েছে তারপরে লিফ্ট দেখা যাচ্ছে তাপরে ইলেক্স এখানে কিছু একটা গোল করে ঘেরা রয়েছে।

অনেক গুলো মা মানুষ আছে কাজ করছে--

তার পাশে রাখা আছে সিমিন্তের বস্তা।

বিভিন্ন ধরণে বিভিন্ন গাড়ি গুলো রয়েছে।